জঙ্গলের মাঝখানে বড়ো বড়ো পাথর দেখা যাচ্ছে।

আমি একটি দোতলা বাড়ি দেখতে পারছি।

এটি হচ্ছে একটি দোতলা বিল্ডিং ।

বিল্ডিংটির নীচে একটি দোকান রয়েছে।

এখানে বিভিন্ন ধরনের জুতো পাওয়া যায়।

এটি হচ্ছে একটি গ্যারেজ ।

এটি একটি হসপিটাল হসপিটাল কাউন্টার ।

আর ওই যে দোকানে একটি লোক রয়েছে।

এটি হচ্ছে একটি টোটো শোরুম ।

এটি হচ্ছে একটি বইয়ের দোকান।

স্কুল গেটে যেই নামটি লেখা রয়েছে ওয়েস্ট গোকুমারি হাই স্কুল ।

রাস্তাটির পাশ দিয়ে বড় বড় গাছ রয়েছে।

রাস্তা দিয়ে কিছু মহিলা ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে।

এটি একটি বড় বাস যেটি নতুন কিনা হয়েছে।

বাসটি একটি খোলা জাগায় রয়েছে।